এই দৃশ্যটিতে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির আসবাবপত্রের দোকান যেখানে নানান রকম সুন্দর সুন্দর মাটির তৈরী জিনিস বিক্রয় হচ্ছে।

এবং এখানে একটি মনোরম দৃশ্য তৈরী রয়েছে। নানান রকম গাছ পালার সমারহে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাইকেলে র দোকান যেখানে নানান রকম ছোট বড় সাইকেল রাখা রয়েছে এবং এখানে কিছু কিছু মানুষ সেগুলোকে দেখছে পর্যানুবেক্ষণ করছে।

এটি একটি লোকালয় যেখানে রয়েছে একটি মসজিদ একটি অট্টালিকা এবং কতগুলি মানুষের সমাগম যুক্ত একটি রাস্তা।